ছবিটির মধ্যেএকটি দো-কা-ন না কি এটা মন্দির টাইপ -এর মন্দির হ্যা সরি ছবিটির মধ্যে একটি মন্দির দেখা যাচ্ছে ।

ব্লু কালার এর সামনে বাগান টাইপ এর আছে কিছু ভা-আ-আ অনেক পুরনোই মনে হচ্ছে। জলপাইগুড়ির এটা আ হসপিটালও হতে পারে। বোঝা--

ছবিটিতেই বড়ো একটি জায়গা দেখা যাচ্ছে।